এশিয়ার মধ্যভাগের সোপ অঞ্চলটিতে বহুযুগ ধরেই আহ আসা রহিত যাযাবর জাতি বসবাস করে আসছে

ঘন অরণ্য ও আহ তন্দ্রাভূমিতে আবৃত ছিল বলে এ স্টেপ অঞ্চলের আহ যাযাবরেরা এখানে আহ যেতে পারত না বলে সাইবেরিয়ার উম বলে সাইবেরিয়ার এই অঞ্চল গুলিতে জনবসতি খুবই কম ছিল এশিয়ার কেন্দ্রভাগ পরিসীমা অঞ্চলগুলি মরুভূমি ও পর্বত দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন কক আহ ককেশাস পর্বতমালা হিমবাহ পর্বতমালা কারাকোরাম মরুভূমি ও গোবি গোবি মরুভূমির কারণে স্তূপের আহ আশারোহি উম আশারোহি জাতিরা অনেক কষ্ট স্বীকার করার পর কষ্ট স্বীকার করার পর সেগুলি আহ অতিক্রম করে থাকেন আহ অতিক্রম করতে পারত

উন্মুখ হওয়ার কারণে আহ কি হয়েছে যে এখানে এ সমস্ত অঞ্চল গুলি আহ উন্মুক্ত হওয়ার কারণে আহ উন্মুক্ত হওয়ার কারণে আহ স্বাভাবিক ভাবেই তৃণভূমির অভাব থাকার কারণে আজ অশ্ববাহিনি পালন করে রাখা যেত না ফলে যাযাবর জাতি গুলির স্থানীয় সমাজ সংস্কৃতির সাথে শীঘ্রই মানিয়ে নিত দক্ষিণ এশিয়াতে সিন্ধু সভ্যতা খ্রিস্টীয় দ্বিতীয় আহ সহস্রবাদের মাঝামাঝি পর্যন্ত বিরাজ করেছিল এরপর এখানে আর্য জাতির আগমণ ঘটে আর্য ধর্ম ধীরে ধীরে হিন্দু ধর্ম নেয় রাজ্যের অংশ ও দক্ষিণ এশিয়াকে একত্রিত করে বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বারশো শতক থেকে মুসলমান সবসুদদের আগমণ ঘটে পূর্ব এশিয়াতে চিনা সংস্কৃতি আধিপত্য বিস্তার করেছিল সতেরোশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে কুড়িশো শতক পর্যন্ত বহু হাজার হাজার বছর ধরে

তেরোশো ও চোদ্দশো শতকে এশিয়ার সিংহভাগ জুড়ে তাদের সাম্রাজ্য স্থাপন করেছিল এশিয়ার আহ বিপুল সৌন্দর্য নিয়ন্ত্রণের লক্ষ্যে একাধিক ইউরোপীয় জাতি বহুবিধ বহু বহু এশিয় দেশ ও অঞ্চল আক্রমণ করে এগুলিকে ওই পরিবেশকে পরিণত করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক গুলি স্বাধীনতা লাভ করে আহ স্বাধীনতা লাভ করে এছাড়াও আহ বিশ্বযুদ্ধে স্বাধীনতা লাভ করার পর উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও অস্ট্রেলিয়ার স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে মধ্য এশিয়ার রাষ্ট্র গুলি রুশ সাম্রাজ্যের অংশ ছিল এবং এগুলি সাম্রাজ্যবাদী সোভিয়েত ইউনিয়নের অংশে পরিণত হয় এরা উনিশশো নব্বই এর দশকে এসে স্বাধীনতা লাভ করে এরা সোভিয়েতদের পাশাপাশি চিনেও বিশ শতকের মধ্য ভাগে সাম্রাজ্যবাদীরা ক্ষমতায় আসে সাম্রাজ্যবাদীরা কোরিয়া ও ভিয়েতনামে নামে পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করে ফলে উনিশশো পচাঁত্তর সালে একীভূত ভিয়েতনাম রাষ্ট্রের জন্ম হয় কিন্তু কোরিয়া দুই ভাগে ভাগ ভাগ আহ দুই ভাগই আহ ভাগ হয়ে যায় দক্ষিণ পশ্চিম এশিয় তে কুড়ি শতক জুড়ে অনেকগুলি সংঘাত ঘটে ইজরায়েলের প্রতিষ্ঠা ইজরায়েল আরব যুক্ত সমুহ ইরাক ইরাক যুদ্ধ পারস্য ~ উহ উপসাগরীয় যুদ্ধ ইত্যাদি দেখা যায় সেক্ষেত্রে যদি বলা হয় মধ্য ~ এশিয়ার ইতিহাস সম্পর্কে যেটা বলা যায় মধ্য এশিয়ার ইতিহাস মধ্য এশিয়ায় বসবাসত বিভিন্ন মানুষের ইতিহাস নিয়ে গঠিত মানুষের জীবনধারা প্রাথমিকভাবে অঞ্চলের জলবায়ু ও ভূগোল দ্বারা নির্ধারিত হয় এ অঞ্চলের সুখ সুখতা আহ শুষ্কতা হ্যাঁ কৃষিকে কঠিন করে তোলে এবং সমুদ্র থেকে দূরত্ব আহ অঞ্চলটিকে অনেক বাণিজ্য থেকে ~ বিচ্ছিন্ন করে দেয় সুতরাং এ অঞ্চলটি অঞ্চলের প্রায় একটি গড়ন সহ গড়ে ওঠে এই এলাকাতে সহস্রবাদের জন্য স্তূপের যাযাবর অশ্ববাহিনিরা আধিপত্য বিস্তার করে এছাড়া স্তপের যাযাবররা আহ স্তপের যাযাবর এবং মধ্য এশিয়া আসে পাশে মধ্য এশিয়ার আসে পাশে আহ মধ্য এশিয়ায় বসতি স্থাপনকারী মানুষ সম্পর্কেও বসতি স্থপনকারী মানুষ সম্পর্কে উম আহ মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় হিসাব চিহ্নিত হয় যাযাবর জাতি জীবনযাত্রা যুদ্ধের পক্ষে বেশ উপযোগী ছিল এবং তাদের অশ্ব রোহি তীরন্দাজ দের এ ধ্বংসাত্মক কৌশল ও দক্ষতার কারণে স্তপের উম ঘোড়া চালকেরা বিশ্বের সবচেয়ে সামরিক ভাবে শক্তিশালী ব্যাক্তি হয়ে ওঠে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে উপজাতি নেতারা বেশ কয়েকটি উপজাতি পরিবর্তন আহ পরিবর্তীত পরিস্থিতির কারণে তাদেরকে এক এক আহ একটা থেকে একটি একক

বিশেষ করে সভ্য অঞ্চলে এই ধরনের কয়েকটি উপজাতি জাতির মধ্যে আহ হুণদের ইউরোপ আক্রমণ ও আহ মারাড়ার নগরের বিভিন্ন চতুর্কিতের অবসান চীনের ওপর আহ ইউহু আক্রমণ এবং উল্লেখযোগ্য ভাবে এশিয়ার বেশিরভাগ দেশে আহ বেশিরভাগ অংশে মোঙ্গল বিজয় ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছিল যাযাবর যা যাযাবর দের আধিপত্য দিয়ে

আহ দিয়েছিল রুশ সাম্রাজ্য চিনের কিং রাজবংশ এবং অন্যান্য শক্তিগুলি এই অঞ্চলে প্রসারিত হয় এবং উনিশ শতকের শেষ দিকে মধ্য এশিয়ার শেষ ভাগের অংশ দখল করে উনিশশো সতেরো সাল রাশিয়ান বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়ন বেশির ভাগ দেশের মতই এশিয়াকে অন্তর্ভুক্ত করে শুধুমাত্র মঙ্গোলীয় এবং আফগানিস্থান আফগানিস্থানি নাম মাত্র স্বতন্ত্র ছিল যদিও মঙ্গোলিয়া একটি সোভিয়েত উপরাষ্ট্র অভগ্রহ রাষ্ট্র হিসেবে বিত্তমান ছিল

তবে স্থানীয় সংস্কৃতির দমন ও সমস্যা আকার তমস তমন ও জাতিগত উত্তেজনার ঘটনা ঘটে এবং পরিবেশ গত সমস্যার সৃষ্টি হয়

এশিয়ার history এর মধ্যে এশিয়ান history এর মধ্যে ও পড়ে সেক্ষেত্রে পুরো ইউরেশিয়া আহ ইউরেশিয়ান অর্থাৎ কাজাকিস্তান একটি ঐতিহাসিক

কারা এদেশের কারা পাও দ্বীপপুঞ্জে আহ ক্যাম্পিয়ান এবং মহাক্যাম্পিয়ানে এবং আহ বাল খাস নামক স্থানে আজ থেকে প্রায় এক আহ

এক লক্ষ আট লক্ষ বছর পূর্বে মানুষের চলাচল শুরু হয়েছিল এক নিন্দর আহ থালোস এর পায়ে আট লক্ষ থেকে চোদ্দ লক্ষ বছরের মধ্যে কাজাকিস্তানে অবস্থান করত আধুনিক Homosepience দের আবির্ভাব ঘটেছিল প্রায় চার লক্ষ বছর পূর্বে দক্ষিণ মধ্য পূর্ব ও দক্ষিণপূর্ব ও মধ্য কাজাকিস্তানে

গৃহপালনের সাথে অতৃপ্ত ও উম পুরোটাই সংস্কৃতি এবং সিরামিক এবং পলিশ পাথরের সরঞ্জাম গুলিকে এই সময়ের মধ্যে উপস্থিত হয়েছিল খ্রিস্টপূর্ব উহ বুঝতে পেরেছিল আহ খ্রিস্ট পূর্ব উম যুগের অর্থাৎ উম এখানে যেটা আহ বোঝানো হয় যে কৃষির উপস্থিতি নতুন আহ নিয়োগ তিথি বিপ্লবটি পশুপালন ও কষে কৃষির উপস্থিতি আট বছর আহ ইত্যাদির এই উত্থানের দ্বারা চিহ্নিত হয়েছিল ঘোড়াগুলির প্রথম পালনের সাথে কৃতিত্ব উম স্বীকৃতি এবং আহ সিরামিক এবং পলিশ পাথরের সরঞ্জাম গুলিও এই সময়ের মধ্যে উপস্থিত ছিল খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে শুরুতে শুকনো সময়ের শেষে যাযাবর জনগোষ্ঠী পশ্চিম ও পূর্ব থেকে কাজাকিস্তানে চলে এসে পরিত্যক্ত অঞ্চলগুলি পুনরায় স্থাপন করেন এর মধ্যে বেশ কয়েকটি ইন্দো ইরান মন্তর আহ ইন্দো ইরানিও উপলব্ধ ছিল আর যা পাই আসোই সম্বলিত ভাবে সাকা নামে পরিচিত খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে কাজাকিস্তানে নিয়ন্ত্রন করেছিল দুশ ছাব্বিশ টি স্বতন্ত্র অঞ্চল শোষিত করে এবং বেশির ভাগ স্তেপ বা আহ বনাঞ্চল কে একক রাজা সংহিত করেছিল হুনরা পশ্চিম দিকে পাড়ি পাড়ি যেমন ভবিষ্যতের কাজাকিস্তানের প্রথম তুর্কি এই আহ আকারগুলি বা উত্তরসূরি ~ রাষ্ট্রগুলিতে অন্তর্ভুক্ত হয়েছিল প্রাথমিক যুগের সময়কালে কাজাকিস্তান বেশ কয়েকটি স্বাধীন রাষ্ট্রের বিকাশ ঘটে সর্বাধিক পরিচিতরা হলেও কানরা আহ ইউনিয়ন আর তুর্কি ইত্যাদি দুই হাজার শতাব্দীতে আহ খাজাকিস্তান বা মঙ্গোল সাম্রাজ্যের আধিপত্য আহ আধিপত্যহীন ছিল এবং তিনশো বছর ধরে আহ মঙ্গোলের উত্তরসূরি রাজ্যের ক্ষেত্রে থেকে যায় প্রাগৈতিহাসিক বলা যায় আহ লোয়ার আহ প্যালিওঝিলিক থেকে মানুষ কাজাকিস্তানে বসবাস করছে সাধারণত যাযাবর যাযাবর পথ অনুসরণ করে করে যার জন্য এই অঞ্চলের জলবায়ু এবং অঞ্চলটি উপযুক্ত পাঁচশো খ্রিস্ট পূর্বাব্দ এবং পাঁচশো খ্রিস্ট পূর্ব এর মাঝামাঝি সময়ে

জানল প্রথম সহস্রবাদের শুরুতে ক্যাম্পিয়ান দের পূর্বদিকে স্টেপস বিভিন্ন জগতের লোকেদের দ্বারা বসবাস বা বসতি স্থাপন করেছিল এবার মূলত তোমার মূলত আনাস আহ আহুসি ইত্যাদি সব জাতি ইন্দো ইউরোপীয় এশিয়ান ভারতে তথা এশিয়া দেশগুলোর মধ্যে এই ছিল এই লোকগুলির নাম উপাদান উপাদান গুলির মধ্যে সম্পর্ক কখনো তরল ও নির্ণয় যোগ্য ছিল কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলটি তুর্কি অন্যান্য বহিরাগত ভাসার দ্বারা আধিপত্য প্রকাশ পায় যা পূর্ব থেকেই যাযাবর আক্রমণকারী এবং বসতি স্থাপনকারিদের সাথে আগত কয়েক শতাব্দী ধরে কয়েক শতাব্দী ধরে কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলটি অন্যান্য বহিরাগত ভাষা দ্বারা আধিপত্য লাভ করে যা পূর্ব থেকে যাযাবর আহ যাযাবর আক্রমকারি এবং বসতি স্থাপনকারীদের সাথে আগত কয়েক শতাব্দী ধরে ভবিষ্যৎ কাজাকিস্তানের ঘটনা গুলি বস করে এবং প্রায়শই পৌরাণিক একটি করে জল্পনা কল্পনা তৈরি করেছে জনগণের মতে জনপ্রিয় যারা মুরভুমির মধ্য দিয়ে পশ্চিম বা ~ পশ্চিমে পাড়ি জমান দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি থেকে ইয়োবিয়ান ও আহ দিয়ান উহার একটি শাখা পাই সম্ভবত হূনদের সাথে যুদ্ধ হয়ে আহ যুক্ত হয়েছিল এবং ভবিষ্যতেও যুক্ত হয়ে আহ লোকবাহিনি গুলোর ওপর ভিত্তি করে জল্পনা কল্পনা তৈরি করা হয় দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি থেকে দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি থেকে ~ আহ ইউরেশিয়ান মানে ঝিয়াং বলে একটি শাখা উদ্বুদ্ধ হূনদের সাথে যুক্ত হয়ে একটি পূর্ব পূর্ব কাজাকিস্তান একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন পরবর্তীতে কয়েক শতাব্দী ধরে আহ আকার আকারটি জিডি বা আদোবা রায়তাদি নামে এটা পরিচিত ছিল. আহ পরিচিত ছিল এবং হাবিব ও বুলগার্গ অঞ্চল থেকে ককেসান এবং পূর্ব ইউরোপে উম পাড়ি জমান এছাড়া আহ দেখা যায় যে এখানে বিভিন্ন আহ দশকের আলোচনা এখানে করা হয়েছে আহ বিভিন্ন সুবিধায় আছে মধ্য এশিয়ার যেরকম আমাদের এশিয়ার history রয়েছে সেরকম মধ্য এশিয়ারও যেরকম history রয়েছে তাতেই বিভিন্ন দেশের দেশকে অর্থাৎ এশিয়ান country বা এশিয়ার দেশগুলোকে সেখানে আহ দেখানো হয়েছে ঠিক সেরকমই এশিয়ার ইতিহাসের মত কিন্তু আমাদের আহ এই সাম্রাজ্যর পথ দেখা যায় সেই ক্ষেত্রে এশিয়ার ইতিহাসের মধ্যে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য প্রাচ্য ইত্যাদির ইতিহাস রয়েছে আহ মেসোপটেমিয়া সাম্রাজ্যের এখানে ঘটনার কথা বলা হয়েছে মেসোপটেমিয়া সাম্রাজ্য প্রাচীন গ্রিক অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী আরবি ভাষায় বলা হয় ওটাকে বর্তমান ইরাকে টাইগ্রিস আহ ও বা

এর উত্তর অংশ এবং ইরান এর অঞ্চলটি মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম খ্রিস্ট পূর্বাব্দ পঁয়ত্রিশ শতক খ্রিস্ট পূর্বাব্দ পঁয়ত্রিশশো তিন হাজার অন্তের মধ্যে মেসোপটেমিয়ার অতি উন্নত এক সভ্যতায় উন্মেষ ঘটেছিল সভ্যতার আহ আতুরঘর হিসেবে পরিচিত এই অঞ্চল এই অঞ্চল মিশিয় সভ্যতার থেকে অনেকটাই ভিন্ন ছিল এবং বহিঃশত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিল না বলে বার বার এর ওপর আক্রমন চলতে থাকে এবং পরবর্তীতে এখান থেকেই ব্রোঞ্জ যুগে এর উম ~ আখ্যা দেয় ব্যাবিলিয়ন এবং আহ ফসিরিয় ও লৌহ যুগে নব্য অসিরিয় এবং নব্য ব্যাবিলনিয় সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব একশো পঞ্চাশ সাল দিকে মেসোপটেমিয়ার আহ পার্সিয়ানদের নিয়ন্ত্রনে ছিল কিন্তু পরে এই ভূখণ্ডের আধিপত্য নিয়ে রোমানদের সাথে যুদ্ধ হয় এবং এর অনুমান দেয় দুশ পঞ্চাশ বছরের বেশি শাসন করতে পারেনি দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্সিয়ানরা এ অঞ্চলের নিয়ন্ত্রন নেই এবং সপ্তম শতক পর্যন্ত এই অঞ্চল তাদের শাসানেই থাকে এরপর মুসলিম শাসন উম শাসন মূল শুরু হয় মুসলিম আহ খিলাফত শাসনে ইহ অঞ্চল পরবর্তীতে ইরাক নামে পরিচিতি লাভ করে ভৌগলিক পটভূমি হিসাবে দেখা গেলে পারস্য উপসাগরের উত্তরে বর্তমানে যে দেশটির নাম ইরাক সেটি এক সময়ে মেসোপটেমিয়া বলে ছিল ইতিহাসে বিখ্যাত অবশ্য এটা সেই প্রাচীন কালের উত্থান আহ গ্রীকরাই আহ দিয়েছিল এই আহ দিয়েছিল এই নাম এর অর্থ হল দুই নদীর মধ্যবর্তি দেশ এক কথায় একে বলা চলে দোয়াব অঞ্চল আসলে মেসোপটেমিয়া হ্যাঁ হ্যাঁ মেসোপটেমিয়া জুড়ে বয়ে গিয়েছে দুটি নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদি দুটি জলে ধৌত ও পলিমাটিতে ভরা অঞ্চলটি ছিল খুবই উর্বর

এগুলোকে বলে টেল পরবর্তী সময়ে টেল খুঁড়ে মাটির বিভিন্ন স্তরে মেলে সহিত নানা চিহ্ন আর ধ্বংসাবশেষ আর এইসব ধ্বংসাবশেষই জানিয়ে দেয় এই সভ্যতা ছিল এবং তা ব্রোঞ্জ যুগেরই সাক্ষ্য বহন করে আধুনিক ইরাক টাইগ্রিস ইউফ্রেটিস নদী দ্বয়ের মধ্যবর্তি অঞ্চলে যেসব ~ সভ্যতা ভাইরাল উঠেছিল সেটাই মুলত মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত তুরস্কের অনাতেলিয়া আরমেনিয়ান পর্বতমালা থেকে টাইগ্রিস ও ইউফ্রেটিস দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে পারস্য উপসাগরে পড়েছে প্রকৃতপক্ষে পলি সমৃ ~ পলি সমৃদ্ধ ইত্যাদি দুটি অঞ্চল হেলে এইরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল মূল এই উর্বরা অঞ্চলটি নিয়ে টাইগ্রিস ইউফ্রেটিস উত্তরে স্তম্ভিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে আবার দক্ষিণ পশ্চিম দিক থেকে দিকে নেমে গিয়ে প্রায় ভুমধ্যসাগরে গিয়ে শেষ পাইপ বিশিষ্ট এই নদীটার দিকে উর্বরা অর্ধচক্রাকৃত হিসেবে আখ্যা দেওয়া হল আর ইতিহাস বিখ্যাত এই অঞ্চল টি উত্তর আর্মেনিয়ান পার্বত্য অঞ্চল দক্ষিণ ও পশ্চিমে আরব মরুভুমি ও পূর্বে জাগ্রাস পার্বত্য অঞ্চল দ্বারা পরিবেষ্টিত অবস্থান গত এই বিশিষ্ট ও আরবদের আদিম সংস্কৃতি আহ মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে মেসোপটেমিয়া একটি সভ্যতার দ্বারা আহ ধারা নিয়ে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতার পাঁচ হাজার খ্রিস্ট পূর্বাব্দে সুচনা হয় পরিপূর্ণতা লাভ করে প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে

শব্দগত উৎপত্তি আহ শব্দগত উৎপত্তি সেভাবে বলা যায় মেসোপটেমিয়া নামটি গ্রীকদের দেওয়া এর প্রকৃত অর্থ হল দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল মধ্যবর্তী অঞ্চল এই অঞ্চলটি প্রথমেতো জলাভূমি ছিল ~ জলাভূমি ছিল আর ~ নলখাগড়ার জঙ্গল আর খেজুর গাছ ছিল এই প্রধান আহ ছিল এই প্রধান বনস্ফীতি কালক্রমে টাইগ্রিস ইউফ্রেটিস নদী পলিমাটি জমে নিম্নভূমি ভরাট হয়ে এই উর্বর অঞ্চলের সৃষ্টি হয় এই উর্বর এলাকার প্রায় ছ হাজার খ্রিস্ট পূর্বাব্দ থেকে বিভিন্ন এখানকার মানুষ সে সময় করে থাকতো কালক্রমে এরাই মেসোপটেমিয়া সভ্যতার বীজ রোপণ করে ব্যবহার ব্যবস্থা না থাকায় এটি কালক্রমে বহিঃশত্রুদের বহিঃশত্রুদের লক্ষব্যবস্থাতে পরিণত হয় এরাও বিভিন্ন আক্রমনে বিপর্যয় হয় এর ফলে এই সভ্যতায় প্রায় একটি সাম্রাজ্যের উন্মেষ ঘটে এর উত্তর অংশের নাম ছিল এসিরিয়া হ্যাঁ এসিরিয়া এবং দক্ষিণ অংশের নাম ছিল ব্যাবিলিয়ান ব্যাবিলিয়ানের উত্তরে অর্থাৎ প্রদক্ষিনে শ্রমে এভাবে দুটি অংশ বিভক্ত ছিল প্রকৃতপক্ষে এ দুটি জনগোষ্ঠী সৃজনশীলতার সকলই হল মেসোপটেমিয়া সভ্যতা সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এশিয়ান history থেকে আমরা জানতে পারি যে এবং সেই অঞ্চলের বিভিন্ন সভ্যতা গড়ে ওঠা মানুষ কোন সভ্যতা সম্বন্ধে জানতে পারি এই সভ্যতা মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে বর্তমান সভ্যতায় এগিয়ে নিয়ে এসেছে এ সভ্যতা থেকে এর এশিয়ার একটা সম্পূর্ণ ধারণা লাভ করে থাকি অর্থাৎ মধ্য এশিয়া এবং সম্পূর্ণ সমগ্র এশিয়া

আরে আমি পারু আছি, চিনতে পেয়েছ? ওহ! এত আমাদের মজা নেওয়া যেত school এ। ওটাই তো আমি বলছি, হারু দাদা আর পারু দাদা। school এ কী যে হত আমাদের বলুন তো? মানে ওহ, কী match ছিল গো! এরকম match হয় নাকি! একদম মেরে ফাটিয়ে দিয়েছে! যে match টা ছিল ওহ! কেন গো? কেন গো?

না না না না আহ এত ভালো খেলেছে, এত ভালো করেছে। কী যে বলছেন আপনি। খেটেছে লো~ বাচ্চারা খুব ভালো খেটেছে। হ্যাঁ, এটা বলব না খুব ভালো খেট~ কী দাদা, আমি? আমি দেখলাম TV তে। আমি কেন কাতার যাব বলুন তো? কাতার গিয়ে কী হবে? না না না না না না। আমি একদম TV তে দেখলাম ভালো করে বসে একদম ভালোভাবে দেখেছি দাদা। কেন আমি কাতারে যাব দাদা? হ্যাঁ, কিন্তু আসা যাওয়া খরচাটা বলত কত আছে? ঠিক নেই দাদা, ঠিক নেই, কত খরচা আছে। এসব বলে লাভ নেই তো দাদা last এ টাকা তো, অনেক খরচা আছে দাদা, অনেক খরচা আছে। এসব বলে লাভ নেই দাদা অনেক খরচা। খরচা আছে। কোটি দিলে কী হবে? এই টাকা তো লাগবে। কোটি না, এই up down খরচা আপনার flight এ টাকা নিয়ে নিন ধরে নিন তিন চার লাখ টাকা flight এর খরচা। তাও কী দাদা, আপনিও ব্যাস বলছেন। কত বড় বাঁশ ঢুকে দিত বলুন তো? আপনি জানেন India এর government এইসবই এইসব news দেখেন না আপনি? এইসব নিয়ে India এ government খুঁজে।

এবার বলুন তো এত বড় risk কে নেবে? আপনি news channel দেখিছেনই তারপরে কী? আপনার ticket টা যে কাটলেন ওটাও আপনাকে cash payment করতে হবেনা, online payment করতে হবে। তাহলে? tax কে বলে আমি flight ticket কাটব, ওটাকেও tax দেবার পরেও বাঁশ নেব।

পুরো টাকাটা trace হয়ে যাবে। কত বড় risk বলুন তো?

এই যে ছিল কী মেসি একটা ভালো player একটা ভালো sports person, ও একটা world cup নিলে কী আছে, ও শান্তিভাবে নিজেকে

যেমনি ঢুমনি ছিল, ওরকম। এবার এটাই আমি বলব। বা~ দাদা, আপনি জানেন bullet train আসছে?

হম তাহলে তো আপনি বলতেন। কী কেন যে তুই করবি payment টা এত বড় ভুল কি করে হবে? সারাটা দাঁড়ানো, শুনুন না তবে একটা খবর এনেছি। আচ্ছা। দাদা, LPG এর টাকা কমছে। কী বলছেন LPG এর agency খুলবেন নাকি?

Lockdown এই তো দুবছর বসেছি দাদা। এবার যদি টাকা না কামাই তাহলে কী করব বলুন তো?

হম এই খবরে দেখেছি কী আমি শোনের share market নাবছে কলকাতায়? মানে India তে share market এ দিচ্ছে?

কোথায় গেল উম আরে

কেন ছেড়েছে এটা জানেন না আপনি?

কেন? আরে আদানি কিনেছে

আদানি ওটা কিনে নিয়েছে ওরকমই আদানি বাঙ্গাল থেকে এসছে বাঙ্গাল কিনতে সেটা জানেন আপনি? দেখুন, BJP তো সরাতে পারল না রবিস কুমারকে। তাই জন্যে আদানি ঢুকে সরিয়ে দিয়েছে। এবার আদানি এসছে কলকাতাতে।

আরে এত টাকা আছে bank এ কী যে করবে অনেক কিছু করবে। নিজের একটা যেমন

না না ওইটা ঠিক আছে, হ্যাঁ একদম একদম একদম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা ভাই, মুম্বাই একটা খুব বড় show হচ্ছে, পৃথিবীর show হচ্ছে পৃথিবী theatre এ show কী হচ্ছে, জানেন আপনি ও কথাটা? হম news এ শুনছিলাম। কি আছে ঐটা বলুন তো।

না না ঠাকুর বাবুর ছিল তাহলে তো নিশ্চয়ই ভালো হবে, রবীন্দ্রনাথ ঠাকুর বাবু।